চারিদিকে অনেক নীল হলুদ কমলা গোলাপি রঙের বেলুন দিয়ে সুন্দর সাজানো রয়েছে।

এখানে আমরা দেখতে পারছি একটি ঘর।

যেটি একটি টিন দিয়ে ঘেরাও করা রয়েছে।

আমরা এখানে দেখতে পাচ্ছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া -র --

মেয়েটি সাদা রঙের শার্ট পড়ে রয়েছে।

এই ছবিতে আমরা একটি সবুজ রঙের মঞ্চ দেখতে পারছি।

এই মঞ্চের ওপর তিনজন মানুষ বসে রয়েছে।

আমরা এই ছবিতে একটি সিমেন্টের দোকান দেখতে পারছি।

উপরে নীল আকাশের মধ্যে হালকা রোদের ছায়া দেখা যাচ্ছে।

তার ওপারে একটি বাড়ি রয়েছে তার পাশে অনেকগুলি গাছ রয়েছে।